এই যে দেখতে পাচ্ছেন এটা একটা লোক। বো উ-ম-ম দুটো পা নীচে একটা হাত নীচে আর একটা হাত ওপরে রেখেছে কত সুন্দর দেখাচ্ছে একদম মনে হচ্ছে যেন ম্যাজিক করছে আর পেছনে দেখুন কতগুলো সব নানারকমের উম কাপড় আছে।

বেশ ভালো লাগছে কালার -টাও খুব সুন্দর লাগছে দেখতেও ভাল লাগছে এনার এস এ টা জিনিসটা খুব সুন্দর।

এ খুবু ভালো লাগছে দেখতে।

গণেশ পূজা দেখুন গণেশ পূজা। অনেক মমম মহামেডানরা মুসলিমরা করেছে। খুব ভালো লাগছে গণেশ পুজো। গণেশ হচ্ছে দিল্লিতে মুম্বাইতে ভালো বড়ো পুজো হয়। এই পুজোটা দেখতে ভালো লাগে।